এটি আমাদের এলাকার একটি মাঠ এই মাঠের চারিদিকে প্রায় পাঁচশো জন ছোট ছোট বাচ্চা এবং তাদের--

এটি আমাদের এলাকার একটি পার্কিং এরিয়া এ পার্কিং এরিয়াতে এলাকার মানুষ জনেরা বাইক স্কুটি সাইকেল স্ট্যান্ড করে থাকে ।

দশ থেকে পনেরো জন স্টুডেন্ট চাকরি পেয়ে থাকে দূর দূরান্ত থেকে স্টুডেন্ট রা এখানে পড়াশোনা করতে আসে।

পুরানো স্টাইল এর এই এলাকার রাস্তাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।

এটি আমাদের এলাকার একটি ওয়াটার পার্ক এই ওয়াটার পার্ক -টি বেশ বড় এখানে একটি বড় সুইমিং পুল রয়েছে।

এখানে বিভিন্ন ওয়াটার রাইড -ও রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য।

একাধিক ওয়াটার রাইড রয়েছে এখানে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো মানুষের ভিড় দেখা যায়।

এখানে একটি বড় ছাদের উপরে যোগা শেখানো হয়। এখানে প্রতি ক্লাস -এ প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট ।

যোগা শিখে থাকে প্রত্যেকে নিজেদের ম্যাট নিয়ে আসেন এবং তার উপরে যোগা প্র্যাকটিস করেন।

মহলটি সময়ের সাথে সাথে ধূসর বর্ণের হয়ে এসেছে এবং বিভিন্ন জায়গা--

ক্ষয় হয়ে চলেছে মহলের দেওয়ালে সুন্দরভাবে কারু কাজ করা রয়েছে। বর্তমানে এই মহলের জানালার কারনিসে পায়রা ঘুঘু একাধিক পাখির বাসা দেখতে পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি এস.বি.আই. এর এ.টি.এম. এই এ.টি.এম. -টিতে একটি মেশিন রয়েছে এই মেশিন -টি সর্বদা পরিষেবা দিয়ে থাকে।

একটি কালো পাথর দিয়ে তৈরি বেদির উপরে এই মূর্তিটিকে বসিয়ে রাখা হয়েছে মুহূর্তটিতে ভগবান বুদ্ধদেব ধ্যানরত।

এই পোস্ট অফিস - টি বেশ বড় এখানে দশ জন কর্মী কাজ করে পোস্ট অফিস - টির পাশেই রয়েছে একটি ছোট্ট জঙ্গল পোস্ট অফিস - টির--

হল ঘরটি রাস্তার ধারে অবস্থিত হল ঘরটির সামনে একটি সুন্দর করে গেট -ও বসানো হয়েছে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আত্মীয়-স্বজনের ভিড় দেখা যাচ্ছে।

এই দপ্তরটিতে প্রায় একশো থেকে দুশো জন কর্মী কাজ করে।

এটি আমাদের এলাকার একটি বিয়ে বাড়ির ভেনু এই ভেনু - টি বেশ বড় এই ভেনু - টির সামনেই রয়েছে একটি বড় গার্ডেন ।

এবং এই গার্ডেন এ একাধিক খাবারের স্টল বসানো হয়েছে। এই ভেনু টিতে প্রায় হাজার থেকে।

এটি আমাদের এলাকার একটি মসজিদ এই মসজিদটি বেশ বড় এই মসজিদটির ভিতরে সুন্দরভাবে।

লাইন টেনে রাখা হয়েছে প্রতিটি আলাদা আলাদা সারি করে রাখা হয়েছে এলাকার মানুষের এখানে নামাজ পড়তে আসে এখানে প্রায় পাঁচশো লোক একসাথে নামাজ পড়তে পারে- এ--

এই এলাকার আশেপাশে রয়েছে একাধিক বড় বড় এপারমেন্ট বিল্ডিং এখানে সবসময় মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

দূর দুরান্ত থেকে মানুষজন এই পার্ক এ ঘুরতে আসে।

এটি আমাদের এলাকার একটি জিম সেন্টার । এই জিম সেন্টার -টি বেশ বড় এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন একসাথে--

স্ত্রী পুরুষ এবং বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়। জামা কাপড়ের উপর বিভিন্ন ছাড় ও রয়েছে এলাকার মানুষের এখানে জামা কাপড় কিনে থাকে।

এটি আমাদের এলাকার একটি স্কুল । এই স্কুল টি বেশ বড়। এখানে স্কুল -এর কলিরডর -এ মেঝেতে--

এটি আমাদের এলাকার একটি মাঠ এই মাঠটি বেশ বড় মাঠের চারদিকে রয়েছে একাধিক ছোট বড় বাড়ি।

এলাকার বাচ্চারা এই মাঠে খেলাধুলা করে থাকে এবং এখানে এলাকার লোকেরা জগিং মর্নিং ওয়াক প্রভৃতি করে থাকে। মাঠের পাশে একটি--

যোগদান করেছে খুবই শিগগিরই তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে ফাংশন স্টার্ট হয়ে যাবে।

ফুটবল ক্রিকেট খেলে থাকে তখন গ্রাউন্ড টিকে ভালো করে রোলিং ও করা হয় গ্রাউন্ড টির চারিদিকে খুবই সাজানো গোছানোভাবে গাছ লাগানো রয়েছে।